সামনে একজন সান্তা ক্লোজ দাঁড়িয়ে রয়েছে। তার দুপাশে কিছু মেয়েরা দাঁড়িয়ে রয়েছে মেয়েদের মাথায় টুপি রয়েছে ।

এখানে দূরে একটি সবুজ পাহাড় দেখা যাচ্ছে পাহাড়টি বিশাল বড় খুবই সুন্দর দেখতে পাহাড়ের নিচে অনেক গাছ হয়ে রয়েছে।

চারপাশে অনেক গাছপালা দেখা যাচ্ছে একটি নদীও দেখা যাচ্ছে নদীর চারপাশে অনেক গাছপালা রয়ে --

অনেক জামাকাপড় ঝুলছে অনেক মানুষজনের ভিড় জমেছে সামনেও শপিং মলের সামনে কিছু মানুষজন দাঁড়িয়ে রয়ে--

সিলিং একটা ফ্যান দেখা যাচ্ছে চারপাশে কোনো মানুষজনকে আপাতত দেখা যাচ্ছে না।

একটি অনুষ্ঠান চলছে সামনে সবুজ রংয়ের কারপেট পাতা হয়েছে একটি ফুলের ময়ূর রয়েছে।

এইখানে একটি স্টেশনারি দোকান দেখা যাচ্ছে এই দোকানে পেন পেন্সিল সেলোটেপ --

চারপাশে আরও অনেক গাছপালা দেখা যাচ্ছে কিছু বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে কিছু বড় বড় ল্যাম্পোস্ট দেখা যা--

সেখানে কিছু মানুষ বসে রয়েছে। দূরে একজন মহিলা বসে রয়েছে। এখানে প্রতিদিন প্রচুর মানুষ ঘুরতে আসে।

এইখানে চারপাশে অনেক উঁচুনিচু পাথরের খন্ড দেখা যাচ্ছে।

প্রাসাদের দেওয়ালে-এ গায়ে শেওলা জমেছে কিছু ছ ছোটো ছোটো গাছ জন্মেছে প্রাসাদের ভাঙা অংশ মাটিতে পরে রয়েচে-এ।

এইখানে দূরে একটি বিশাল সুন্দর পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের চারপাশে অনেক বড় বড় গাছপালা হয়ে রয়েছে সামনে একটি মাঠ রয়েছে মাঠে কিছু বসার জায়গা কিছু ল্যাম্পোস্ট দেখা যা--

এটি একটি স্টেশন -এর ছবি স্টেশন -টি খুবই বড় দুটি বড় বড় ওভারব্রিজ দেখা যাচ্ছে।

কাছে বাড়ির সামনে একটি বড় গাছ রয়েছে গাছের তলাটি বাঁধানো রয়েছে সামনে একটি মাটির পাত্র দেখা যাচ্ছে।

ছোটো ছোটো গাছ হয়ে রয়েছে মাটিতে ।

পাশে একটা পুরোনো বাড়ি দেখা যাচ্ছে বাড়ির চারিদিকে পাঁচিল দিয়ে ঘেরা দেওয়ালে ছোট ছোট গাছ জন্মেছে তারও পাশে আরও বেশ কয়েকটি ইটের বাড়ি দেখা যাচ্ছে অনেক গাছপালা দেখা যাচ্--

সামনে অনেক ছোটখাটো গাছের গার্ডেন রয়েছে। বিল্ডিং এর সামনে মাটির রাস্তা দেখা যাচ্ছে। চারপাশে অনেক বড় বড় গাছপালা দেখা যাচ্ছে।

এইখানে প্রতিদিন প্রচুর মানুষ ঘুরতে আসে।

এইখানে একটি মাটির জমি দেখা যাচ্ছে সেই জমিতে একটি স্লীপ রয়েছে। স্লীপ -এর অপোজিটে একটি সিঁড়িও রয়েছে সেইখানে বাচ্চারা খেলতে আসে।

কিছু মানুষ দাঁড়িয়ে রয়েছে একটি প্রাইভেট কার দেখা যাচ্ছে একটি ম্যাটারও গাড়ি দেখা যাচ্ছে।